এবং এরা কিছু খাবার নিয়েছেন রেস্টুরেন্ট টি বেশ বড় এবং রেস্টুরেন্ট এর ওখানে যে টেবিল টি সেটি সুন্দর করে সাজানো।

দোকানটি দেখে মনে হচ্ছে একটি মাস কাবাড়ি দোকান। দোকানটি বেশ বড়ো এবং প্রতিটি থাকে প্রত্যেকটি জিনিস রাখা।